রাস্তার ধারে কিছু বাইক দাঁড় করানো রয়েছে। রাস্তার ধারে একটি দুতলা বিল্ডিং যার নিচের তলায় অনেকগুলি দোকান দেখা যাচ্ছে।

এবং এই ব্যক্তিগুলি নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে।

এখানে একটি বড় দোকান দেখা যাচ্ছে। দোকানটিতে অনেক আহ জলের বোতল কোল্ড ড্রিঙ্কস কোকাকোলা থামস আপ ।

আ জুস্ এর বোতল দেখা যাচ্ছে কিছু প্যাম্পপার্স দেখা যাচ্ছে। এছাড়া গুটখা পানমসলা।

এছাড়া হেন চুলের কালার হেনা টুথ ব্রাশ বিভিন্ন মসলার প্যাকেট ঝুলছে। সামনে কিছু টিস্যু দেখা যাচ্ছে।

আহ স্টোনচিপ পড়ে রয়েছে। দূরে কিছু বড়বড় গাছপালা দেখা যাচ্ছে।

জলাশয়ের পারে দুটো বাচ্চা ছেলেমেয়ে দাঁড়িয়ে রয়েছে এবং জলাশয়ের চারপাশে খুব বড়বড় গাছ--

কিছু কাঠের পাটাতন দেখা যাচ্ছে। চারপাশে অনেক লোহার রড দেখা যাচ্ছে।